এবং তারই চারি সাইড -এ রয়েছে গাছপালা আগাছা।

বিল্ডিং -এর সাথে রয়েছে এ.সি মেশিন নীল কালার বিল্ডিং পাশে গাছপালা খোলা আকা--

সবুজ কালার এর সাড়ি রয়েছে বিভিন্ন ছাপা রয়েছে।

ঘড়ি রয়েছে একটি বড় বিল্ডিং এ.সি. মেশিন সাইকেল বাইক স্কুটি অনেক লোক রয়েছে একটি লোক লুঙ্গি পরা।